এবং এখানটা অনেকগুলি লোক স্টেশন এর ভিতরে যাচ্ছে। বাইরে অনেকগুলি বাইক রাখা আছে। ওই সাইড এ একটু ট্রেন দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ বোঝা যেছে এটি একটি স্টেশন এর ছবি। কিছু কিছু মানুষ সাইকেল নিয়েও দাঁড়িয়ে আছে।

এখানে একটি লোক আছে যে লোকটি সবুজ এবং উমম কমলা রঙের দেয়াল আছে তিনটা মূর্তি আছে নিচে দুটো গ্লাস আছে।

ছোট ছোট ডুবরী ঘাসের মতন আছে পুকুরের জলের রং সাদা এবং নীল দেখা যাচ্ছে।

এখানে দুটো সিঁড়ি আছে এখানে অনেকগুলো সিরি আছে ওই সাইড -এ গাছ আছে দেওয়াল আছে ।

এটি একটি ট্রেন লাইনে ছবি যেখানটায় একটি লাইন দিয়ে ট্রেন আসছে এবং ওপরে একটি লাইন ফাঁকা আছে ওপর দিকে ওভার ব্রিজ আছে ট্রেন লাইনের ।

ট্রেন -এর রংটি সবুজ এবং ওভারব্রিজ -এর এ চাওনি যেটা আছে। সেটা নীল এবং সাদা রঙের ।